দেখার মতো লাগাইছে এই একটা রিকশা তে অনেক মাল রাখা রয়েছে একটা গাড়ি থেকে একজায়গায় সিমেন্ট বোঝাই হচ্ছে এখানে অনেক গাড়ি আছে টোটো আছে রিকশা ওয়ালা মোটর সাইকেল --

এইখানে অল্প ঘাস আছে ফুলের বাগান আছে সাইড এ সাইড এ এখানে অল্প ভিড় আছে।

এখানে একটা খেজুর গাছ আছে আর একটা পুল বানা আছেপুল -টার সাইড এ সাইড এ ছোট ছোট ঘর দেখা যাচ্ছে আর বড় বড় গাছ আছে এই বাঁধ টা তে অনেক জল আছে।

এখানে রুপার বড় বড় পোস্টার এখানে সাঁটা আছে ।

এখানে অনেক লোক আছে আর সাইড দিয়ে গাড়ি আছে।